সাথেই একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে.

এবং তার সামনে কিছু যন্ত্রপাতি রয়েছে।

এখানে একটা রাস্তা দেখা যাচ্ছে রাস্তার এক পাশ থেকে অন্য পাশে একজন লোক হেঁটে আসছে.

সামনে একটি দোকান রয়েছে এবং দোকানের সামনে কিছু জিনিস ঝুলছে.

এবং উম ডানদিকে একটা বিল্ডিং দেখা যাচ্ছে এবং বিল্ডিংয়ের সামনে একজন দাঁড়িয়ে আছে .

স্টেজে কিছু নৃত্যরত মেয়ে রয়েছে।

ও তার পেছনে একটা ছাতা রয়েছে।

এবং অনেকটা দূরে একটা সেড ওয়ালা একটা অ্যা বিল্ডিং আছে।

এবং এইখানে ছোটো বড়ো অনেক গাছ আছে .

সামনে এক-একটু মাঝারি সাইজের গাছ রয়েছে.

এবং তার মধ্যে কিছু ওয়েট লিফটিং আ্য দেখা যাচ্ছে.

এটা একটা জীমের ছবি যেখানে উম গ আ ও দেওয়ালে কতগুলো ছবি রয়েছে.

এবং বাঁদিকে উম কয়েকটা লাইট পোষ্ট দেখা যাচ্ছে.

যেখানে পাথরটা স্তারিস-এস্তরে এস্তরে সাজানো রয়েছে.

এবং বা আঃ পেছন কাঁচের জানলার সামনে কি একটা উঁচু অংশ এবং নীচু অংশ বাঁধানো রয়েছে.